হলুদ কালার একটি বাস দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

কয়েকটি মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি মানুষ দাঁড়িয়ে থাকা লক্ষ করা যাচ্ছে।

একটি বড় বড় গাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

সাদা কালার একটি পেপার দেখতে পাচ্ছি।

অনেক বড় একটি বিল্ডিং বাড়ি আছে।

এখানে দুইটি বড় বাড়ি আছে।

দেওয়ালটিতে একটি হলুদ কালার পর্দা ঝুলানো আছে।